একজন কারখানার কর্মীকে ওই আগুনের দিকে যেতে পাচ্ছি আমরা একটা পুরো টিন -এর শেড দিয়ে ঘেরা জায়গাটি।

দূরে আরো কলকারখানার সরঞ্জাম দেখতে পাচ্ছি।

কেউ পাঞ্জাবি পরে কেউ জিন্স টিশার্ট কেউ জিন্স শার্ট কেউ হাফ প্যান্ট টিশার্ট পরে মাথায় পাগড়ি বেঁধেছে কেউ।

তার বাইরের অংশ হোটেল -এর সামনে একটি লোক দাঁড়িয়ে আছে হোটেল -এর বাইরে--

ছোট ছোট টব -এ গাছ দেখতে পাচ্ছি সামনে একটি বড় হোটেল টাইপ -এর বিল্ডিং দেখতে পাচ্ছি।

কিছু সরকারি গাড়ি দেখতে পাচ্ছি যেগুলো বোলেরো গাড়ি।

দুটি গাড়ি দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষজনকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে একজন হেঁটে চলে যাচ্ছে এটি একটি সরকারি অফিস ।

মাইক লাগানো হয়েছে ছটি মাইক বক্স লাগানো হয়েছে দুটি।

কিছু মানুষ বসে আছে একটা মানুষ কাঁচের গ্লাসে চা খাচ্ছে।

লোক দেখতে পাচ্ছি দূরে সূর্য অস্ত যাচ্ছে দেখতে পাচ্ছি এটি একটি সন্ধ্যার মুহূর্ত।

এদের সামনে একজন মুসলিম ভদ্রলোক বসে থাকতে দেখা যাচ্ছে যিনি ফোন -এ কথা বলছেন মাথায় টুপি পরে।

আর একজন ভদ্রলোক মাক্স পরে প্যান্ট শার্ট পরে হেঁটে আসছেন।

পার্টি শপ যেটা ফুল দিয়ে সুন্দর করে চেন করে সাজানো আছে।

দূরে আরো একটি সরকারি বাস দেখতে পাচ্ছি নীল সাদা।

যে ব্যাংক -এর এ_টি_এম দেখতে পারছি তা ছাড়া একটা ব্র্যাঞ্চ -ও আছে ব্র্যাঞ্চ -টি এখন শাটার নামানো।

প্লাটফর্মের মধ্যে আর ওপরে একটি টাটা মোটরসের হোর্ডিং লেখা আছে নীল রঙের ওপর সাদা দিয়ে।

এটি একটি মার্কেট এরিয়ার বড়ো বিল্ডিং যেখানে বড়ো করে এইচ ডি এফ সি ব্যাঙ্কের হোর্ডিং দেওয়া আছে এখানে এইচ ডি এফ সি ব্যাঙ্ক --

এখানে কিছু মানুষ হাঁটা চলা করে বেড়াচ্ছে কেউ ফোন নিয়ে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে।

কাজ করা বিল্ডিং যেটির বাইরের দেয়ালটি মোজাইক করা।

এখানে একটি পাহাড়ি জায়গা যেখানে এবড়ো খেবড়ো রাস্তা এবড়ো খেবড়ো পাহাড় রয়েছে আর পুরোটাই সবুজ।

এটি একটি কোনো ইনস্টিটিউটের বিল্ডিং খুব সুন্দর একটি বিল্ডিং কাঁচের ওয়াল আছে তার বাইরের জায়গা এটা বাইরের জায়গাতে--

যেখানে টিন -এর সেড -এর নীচে একটি সুন্দর দামি গাড়ি রাখা আছে সেই গাড়িটি--

এটা একটা মাছের বাজার যেখানে একজন মাছওয়ালী --

বাইরেও কিছু গাছ রয়েছে দুটো লাইন ফাঁকা দেখতে পাচ্ছি একটা লাইনের মধ্যে একটা মালগাড়ি যাচ্ছে।

ওপরে লেখা আছে শালিমার ক্লোথস হাউস ।